বাড়ির উপরে একটা ছোট্ট ওওও করে ঘর দেখা যাচ্ছে জানালা দরজা আছে আর বেলকনি আছে বাড়ির দুদিকে বাগান--

এটা একটা মন্দির মন্দিরের পাশে ফাঁকা ময়দান আছে আর কিছু গাছ রয়েছে আর উম সামনে মন্দিরের সামনেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে।

এটা একটা রাস্তার মতো আ- আ- দু সাইড এ রোলিং এক সাইড এ রোলিং দেওয়া দেখা যাচ্ছে আর একদিকে কি বালতি মালতি গুলো দিয়ে সাজানো আছে ।

এখানে দেখা দেখা যাচ্ছে একটা চার্চ চার্চ -এর মধ্যে পাঁচজনকে দেখতে পাচ্ছি ।

আর আ একটা বাঁদিকে একটা বোর্ড লাগানো আছে আর দোকানের দোকানে বিভিন্ন রকমের ম আইটেম সাজানো আছে তার --